আচ্ছা, আর এমনিতে আমি জিজ্ঞেস করছিলাম যে মানে যে parlour এর কাজটা কাকিমা যে খুলছে মানে কটা থেকে কটা অব্দি করতে হবে?

সে নয় বুঝলাম আর কাকিমা একটা কথা, মানে একটা কথা জিজ্ঞেস করি? দেখ কাকিমা salary টা কেমনি দেবে সেটা একটু বলতে পারবি? দেখ যতই হোক একটা টাকা পয়সা নিয়ে ব্যাপার থাকে আমার বন্ধুরা প্রথমে আমাকে জিজ্ঞেস করবেই কতো কি কেমনি কী দেবে। কতো দেবে? আচ্ছা চোদ্দ হাজার full time?

আট দেবে আট হাজার আচ্ছা।

হ্যাঁ সেটা তো বটেই একজনের ওপর শুরু করেছে সে time দেখে তো যাওয়া যায়না।

আচ্ছা বুঝলাম। তাহলে আমি বলছিলাম আমার তো কয়েক বন্ধু আছে তো তাদের আমি বলবো ঠিক আছে? এবার তারা কেমনি কি করবে সে রুম্পা কাকি জানে। আমি তাদের number টা দিয়ে দেবো কাকিমার একেবারে কথা বলে নেবে কিন্তু আমি, আমি কিন্তু করবো ঠিক আছে? আর আমি না, হ্যাঁ আমি না half shift করবো বুঝলে তো? ওই চারটে অব্দি টাই করবো দশটা থেকে চারটে অব্দি কারন আমিনা আর একটা কাজ খুঁজছি দেখ এক জায়গায় তো সব আমার দিলে হবে না আমি আরও খুঁজছি।

মানে চারটে অব্দি আর তারপরে আমি নিজের আর একটা কাজ করে নেবো আটটা অব্দি নয়টা অব্দি তারপর বাড়ি সে ঠিক থাকবে একজনের জন্য, আমার জন্য বলছি এবার আমার বন্ধুরা কেমনি কি করবে, সে ওরা বুঝবে তাতে আমার কোনো হাত, হ্যাঁ সে আমি আজকেই জানিয়ে দেবো। হ্যাঁ আর একটা কথা দেখো আমি যেখান থেকে শিখেছি ওখানে ওরাও শিখেছে ঠিক আছে? এবার কাজের হাত সবার আলাদা আলাদা হবে বলে দিলাম। হ্যাঁ তা কেমনি কে কি করছে সে আমি, আমাকে কিন্তু না বলুক আগে গিয়ে কাকিমা সেটা একটু মানে একটু ইয়ে করিস ঠিক আছে কাকিমা কে বলে দিস কি মানে, আমাকে আগে গিয়ে না বলুক কারন দেখ আমরা তো সব student তো আর একই হয়না? আমি, হতেই পারে আমার দিয়ে অনেকে এটা ভালো করবে বা আমি অনেকের থেকে ভালো করবো, সে যদি কাকিমার ভাল লাগে কাকিমা রাখবে ঠিক আছে? হ্যাঁ এইজন্য এটা আমি আগে থেকে বললাম না দেখ তুই আমার বন্ধু ঠিক আছে? তো কাকিমা ভাববে কি হ্যাঁ বন্ধু কে বলেছে তো সে ভালো ই দেবে কিন্তু দেখ আমি তো, Contact দিতে পারি না? সেটা কাজ কেমনি সেতো মাস যাওয়ার দু মাস তিন মাস পরে জানা যাবে। কারন আমরা তো সবাই শিখে বেরোলাম আমাদের তো হাত set নেই দিয়ে যদি কাজ নিয়ে, মানে করা শুরু হবে customer এর ওপর তারপর আমরাও perfect হয়ে যাবো তাইনা? তাই এইজন্য মানে হ্যাঁ। আর বলছি, আর বলছি যে মাঝখানে যদি ছুটি দরকার পড়লে কাকিমা কি দেবে ছুটি?

আচ্ছা তাহলে এই কথাটা, হ্যাঁ, আরে নারে দেখ প্রায় অনেক হয়না যে মাঝে মাঝে দরকার পড়ে যায় এবং মাঝখানে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ এইজন্য আমিও বললাম ঠিক আছে কাকিমার number টা দে।

Four zero আর একবার বল দেখি।

Three four one eight zero four two আচ্ছা ঠিক আছে রুম্পা কাকি না? আচ্ছা কাকি কে কটার দিকে phone করলে ঠিক হয় বলতো?

পাঁচটার দিকে তো হবে না আমার, কারন আমি tuition পড়াই আমি বাচ্চাদের তো আমার আটটার পরে হবে সন্ধ্যাবেলায়। ঠিক আছে আমি একবার করবো কিন্তু তাও তুই একবার কাকিকে জানিয়ে দিস ঠিক আছে? হ্যাঁ আচ্ছা শোনান আমি যে বন্ধুদের বলবো ওদের কেও কি পাঁচটার দিকে phone করতে বলবো? আচ্ছা তাহলে আমি ঠিক আছে কাকির number টা ওদের কে প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কাকির সাথে কথা বলে নিচ্ছি তারপরে ওদের number টা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি, হ্যাঁ সেটা বটে ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক কথা বললি, ঠিক আছে তাহলে আমি আজকেই কাকিমা কে নয়টার দিকে phone করবো ঠিক আছে? নয়টার সময় নটা সাড়ে নটার দিকে, তুই কাকিমা কে ব্যাস জানিয়ে দিস কি আমি এমনি এমনি phone করবো ঠিক আছে? হুম ঠিক আছে তাহলে রাখছি, হ্যাঁ হ্যাঁ সব ভালো ঠিক আছে একটু রাখছি ঠিক আছে?

আরে আমার তো খবর ভালো তোর তো কোনো পাত্তাই নেই। সেই কত দিন আগে একবার phone করেছিলি ব্যস। তারপর আর কোনো যোগাযোগই করিস না । তোরা সবাই ভালো আছিস তো? এই চলছে আছে সব মোটামুটি ঠিকঠাকি আছে মেয়ে আছে মেয়ের মতন আছে। আর এই তো দু বছর পড়াশুনা তো একদম নেই হম

এতদিন তো মোটামুটি একদমই বন্ধ রেখেছিল এখন তাও একটু টুকটাক করছে এভাবেই চলছে আরকি। আর বল কি খবর? বিয়েও করেছিস? না! হায় ভগবান আমাকে একবার বললিও না! যাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়াটা পাওনা থাকলো, একদিন গিয়ে খেয়ে আসবো

এই দেখি এইতো মেয়ের গরমের ছুটি পরেছে, এর মধ্যেই একবার যাবো হম যাবো ওখানে না আমার একটা bank এর কাজ আছে বুঝলি। ও হ্যাঁ তুই bank

আচ্ছা। উহ কেন বরদা bank এ কোনো আলাদা facility আছে নাকি?

আচ্ছা তো ওখানে interest হম বল হম হম

হম আচ্ছা। আর আর

হ্যাঁ আমি তো এর মানে State Bank এ আমি যেতেই ভয় পাই কত লম্বা line পড়ে

আচ্ছা আর টা কি রকম?

behaviour টা হম ব্যবহার টা ভালো l

এ বাবা কত harass হতে হলো হম সত্যি গো তাই তো loan নিয়ে তুই ঠিক time এ তো এ শোধ তো দিবি যার জন্য এরকম harass করাটা তো ঠিক নয়

ওখানে interest rate কত ছিল মনে আছে তোর?

এটা তো তোর খুবই একটা বাজে অভিজ্ঞতা হয়েছে state bank এর সাথে

state bank থেকে bank of Baroda তে account করলে অনেক facility আমি বেশি পাবো আর UBI UBI সম্বন্ধে কোনো idea আছে হ্যাঁ হ্যাঁ সেটা জানি হম হম হম হ্যাঁ হ্যাঁ ওখানে জায়গার খুব সমস্যা হ্যাঁ জায়গার খুব সমস্যা আর ওদের শুনেছি নাকি ব্যবহারও staff এদের ভালো না

হম অনেক রকম তারপর আবার ওখানে আধার card বানানো হচ্ছিল পাশে তার লাইন মানে UBI সম্বন্ধেও আমার খুব একটা satisfaction নেই আর কি মানে slow কাজ করে slow কাজ করে

হ্যাঁ। আচ্ছা তোর ই~ কোথাও কোনো recurring frecurring করা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ কোন bank এ? আচ্ছা ওখানে interest ভালো দেয় না? আচ্ছা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা হচ্ছে হম হম আচ্ছা ওখান থেকেও তার মানে কিছুটা উম সহযোগিতা তো পাবে

হ্যাঁ এরকম জানাশোনা লোক bank এ থাকলে তো সেটা তো বিশাল একটা plus point খুবই সুবিধাজনক বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো একটা আহ FD করেছিলাম হম তোদের ওখানেই চাকদাতেই আমি একবার গেলাম না গত এর আগের বার যখন গেলাম আরকি

ব্যবহারটা যদি একটু ঠিকঠাক হতো ভালো হতো তাহলে পরিষেবাটা আরো ভালো হতো সব মিলিয়ে

হ্যাঁ কিভাবে মানে কি gold জমা করে loan দেয়? হম

হ্যাঁ হম আচ্ছা হম বাইশ carat না চব্বিশ carat না কত সেইটা দেখে তা purity টা দেখে নিয়ে তার উপরে তারা interest টা দেয় বোধহয় loan টা দেয় না right আচ্ছে হ্যাঁ gold loan বা বা point six মানে তো বেশ অনেকটাই এখন তো সব bank এই তো এখন interest rate কমিয়ে দিচ্ছে তাই না

আচ্ছা বাবা এত কমে গিয়েছে!

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স্কদের একটু বেশি থাকে হ্যাঁ হ্যাঁ

সেই সেই সেই। ও এখন আর সত্যি কারো কথা চিন্তাই করে না, সুদের হার কমাতে কমাতে এখন এমন কমিয়ে ফেলেছে দেখ না এবার ভবিষ্যতে এমন দিন আসবে যে যারা bank এ টাকা রাখতে তারাই উলটে interest দিবে। আমার তো তাই মনে হয় এখন টাকা রাখতে গেলে এরপর থেকে আমাদেরই interest দিয়ে রাখতে হবে

হম হম সেই তো অনির এই সুদের হারটা সুদের উপরেই তো অনেকেরই মোটামুটি নির্ভর করে থাকে তাই না সুদের হারটা অনেকের সংসার চলে তো সুদের হারটা যদি এতভাবে কমাতে থাকে তাহলে তো সেটা একটা সমস্যার কারণই হবে যাই হোক, এই দেখি আমি এরপরে কবে যাই তাহলে গেলে পরে তোদের ওখানে bank of Baroda তে আমি তাহলে একটা account খুলে নিব এই আরকি হম আমার মেয়ের একটা post office এ account করেছিলাম, ওটা হচ্ছে সম্ভবত সুকন্যা সমৃদ্ধি উম প্রকল্প আরকি হ্যাঁ মানে যাদের যাদের আরকি একটাই মাত্র সন্তান এবং সেটা হচ্ছে কন্যা সন্তান তারাই একমাত্র এই facility টা পাবে ঠিক আছে তো এটা আমি হ্যাঁ বললাম এটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা আরকি তো এটা একটা উম যাদের একটাই মাত্র সন্তান থাকবে মানে একটাই সন্তান থাকতে হবে আরকি এটাই হচ্ছে এর শর্ত আর সেই সেই সন্তানটা কন্যা সন্তান হতে হবে শুধু এক একটামাত্র কারো ছেলে থাকে সে পাবে না ঠিক আছে এটা শুধু মে~ একটামাত্র মেয়ে হতে হবে হম only মানে single girl child যাদের আছে তারাই একমাত্র এই সুযোগ সুবিধাটা পাবে তো এটা মোটামুটি আমি আজ থেকে প্রায় সাত বছ~ আট বছর আগেই করেছিলাম আমার মেয়ে যখন তখন খুবই ছোট প্রায় এক বছর হয়তো এক কি দেড় বছর বয়স হবে তখন ওটা করেছিলাম তো ওখানেও একটা interest ওই post office এ ওখানে কিন্তু ভালো টাকা মোটামুটি interest দেয় হম তো ওখানে আর ওখানে কোনো উম টাকা রাখার কোন বাধ্যবাধকতা নেই মানে তুমিই যখন যেটুকুনই পারবে তুমি রাখতে পার তোমাকে মাসে মাসে এত টাকা দিতে হবে বা এইভাবে minimum এত টাকা জমা করতে হবে এরকম কোনো নিয়ম নেই তুমি যেভাবে খুশি যখন খুশি যতটুকু পার তুমি আহ deposit করলেই হবে এটা একটা মানে যাদের একমাত্র সন্তান কন্যা সন্তান রয়েছে তাদের পক্ষে এই প্রকল্পটা খুব ভালো প্রকল্প তাই না হ্যাঁ সেটাই তারপরে এখন তো কন্যা স্ত্রী আরও অনেক কিছু এখন সুবিধা দিচ্ছে সরকার থেকে আর বল তোর বউ এর কি খবর? আচ্ছা তাই তো খুব ভালো

খাওয়াটাও due রচ্ছে আর এখন একটা বউ চাকরি পেয়ে গেছে সেই একটা খাওয়া বাকি রয়েছে হ্যাঁ সেটা তোরা নিজেরা decide করবি তুই খাওয়াবি না তোর বউ খাওয়াবে। যাই হোক হ্যাঁ আর দেখ~ হম আরে তুই এরকম না লাখ লাখ টাকা bank এ রাখছিস MT NEFT না কি বললি একটা NEFT কর~

হ্যাঁ সেতো বুঝলাম তা বউ এর টাকাগুলো আবার কোন bank এ ঢুকাবি তোরা যেঁটা আমি বুঝতে পারছি full family মানে bank of Baroda র আহ fan গেছিস, তাই তো? আচ্ছা bank of India টা কি রকম?

আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার এখানে bank of India তে আমার husband এর একটা account ছিল হম তো ওটা এখন আপাত~ মানে এখন বন্ধ করে দিয়েছে ওটা বেশ কিছুদিন হলো কিন্তু যত~ যতদিন চালিয়েছে মোটামুটি এখানেও ভালোই পরিষেবা পেয়েছে আমরা bank of India সম্বন্ধে ও বলতো আমার husband ও বলতো যে bank of India খুব ভাল ওখানে খুব তাড়াতাড়ি কাজ হয় হ্যাঁ তারপরে উম গেলে মাত্রই বেশিক্ষণ wait ও করায় না তারা চটপট কাজটা হয়ে যায় আরকি হম তো bank of হ্যাঁ হম

সিনেমা? নারে এখন সিনেমা দেখার আর সময় কোথায় সিনেমা তাই নাকি একা নাকি বউকে নিয়ে গেছিলি?

আচ্ছা ঠিক আছে দেখি আমি চাকদা গেলে তোদের সাথে যোগাযোগ করবো করে তখন যদি চলে এরমধ্যে এটা যদি চলে তাহলে আবার গিয়ে দেখে আসবো

আচ্ছা আর উম বাবা কেমন আছেন?

কোন কোন bank এ কোন bank এ উনার pension

একটা pension account হ্যাঁ pension এর আচ্ছা মানে pension account গুলো বেশিরভাগই punjab national bank এ আচ্ছা আচ্ছা আচ্ছা ও ওইজন্যই মনে হয় ওখানে এত ভীরভার হয় তাই না? সবাই পে~ pension তুলতে যায় সব pension account গুলো ওখানেই রয়েছে তারজন্যেই ওখানে এত ভীর যাই হোক বাবাকে সাবধানে রাখবি উনি ত উনি তো আবার heart এর problem ছিল তাই না

চোখটা না উনার তো glaucoma আছে বোধহয় না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চোখ আচ্ছা হ্যাঁ glaucoma patient দের তো আবার operation করতেও বলে কি কি সমস্যা থাকে তাই না চোখ প~ পালটানো তো একটা মানে বিশাল ঝামেলা রে যারা donate সেখান থেকে নিতে হবে বোধহয় না আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আর মা ভালো আছেন?

তো হয়তো সামনে আমি যেতে পারি বুঝলি গেলে কিন্তু তোদের বাড়ি যাচ্ছি sure হ্যাঁ গেলে তোর বউকেও দেখে আসবো, ঠিক আছে? ওকে তোর ওর সাথে তো আলাপ পরিচয় হয়নি পরিচয় করে আসবো আর কাকু-কা~ কাকিমাকেও দেখে আসবো হম আর তোর পুঁচকে ভাইজিটা কেমন আছে? হ্যাঁ কোন ক্লা~ কোন class এ পড়ে ও? বা ও আচ্ছা বড় হয়ে গেছে অনেকটাই, অনেকদিন আগে দেখেছিলাম ঠিক আছে, সবাই ভালো থাকিস হম

আঁকতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তো ওই করছে মাঝেমধ্যে exhibition করছে টুকটাক আরকি আর বাড়িতে করে যখন সময় পায় painting টা চালিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোকে একটা আমি gift করে দিব drawing painting একটা gift একদিন আয় না আমার বাড়িতে অনেক আমার এখানে drawing রয়েছে যেটা ভাল্লাগে নিয়ে যাস